আমি এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে।

এখানে সবুজ ছোট ছোট ঘাসও দেখা যাচ্ছে।

একটা ছোটো জামাকাপড় এবং বড়ো মহিলাদের জামাকাপড় ঝোলানো রয়েছে।

ভেতরের দিকে অনেক ধরনের জুতো রাখা হয়েছে।